হ্রদের জল নোনা এবং মিষ্টি প্রকৃতির হয়। এবং হ্রদের জলে কোন স্রোত থাকে না এটি স্থির জলের জলাশয় ।

শরীরকে সুস্থ রাখার জন্য এবং ফিট রাখার জন্য আমরা প্রতিদিন জিম সেন্টার বা ফিটনেস সেন্টার এ যাই।

এবং জীববিদ্যা ও প্রাণীবিদ্যা এখানে পঠনপাঠন করানো হয় ।

ভারতবর্ষের মতো বিশ্বপ্রধান দেশে আমরা বহু নদনদী দেখতে পাই।

পাড়া বা রাস্তার মোড়ে আমরা বিভিন্ন ধরনের দোকান দেখতে পাই। যেমন সব্জির দোকান ফলের দোকান মুদিখানার দোকান মিষ্টির দোকান ইত্যাদি ।

এবং পরন্ত বিকেলের রোদে তা যেন আরও মোহময়ি হয়ে ওঠে।

ফোয়ারা বিভিন্ন আকারের জলাশয়ের অপর দেখতে পাওয়া যায়।

কুল কলেজ ও অফিসের লাইব্রেরিতে --

এবং সেখানের নিরিবিলি আমাদের মুগ্ধ করে।

সেখানে তাদের নির্দিষ্ট কিছু সময় থাকে অর্থাৎ নির্দিষ্ট একটা সময়ের মধ্যে তাদের কোর্স শেষ করতে হয়।

এবং বি.এস.সি নার্সিং হয়ে থাকে ।

অনেক সময় ফ্ল্যাটে সুইমিং পুলের ব্যবস্থাও থাকে।

প্রধানত মুদিখানার দোকানগুলিতে আমরা বেশ কিছু প্যাকেটে মোড়ানো জিনিসপত্র দেখতে পাই।

কালীদেবীকে আমরা মাতৃশক্তি বা নারীশক্তি হিসেবে পূজো করে থাকি।

এবং এদের পরিষেবা খুবই ভালো অর্থাৎ এদ খুব সহজে আমরা এদের পরিষেবা পেতে পারি।

গাদাফুল সাধারণত লাল এবং হলুদ রঙের হয়ে থাকে।

রাধা ও কৃষ্ণের আরাধনা আমরা একত্রেই করি।